libreoffice drawতে editing curves and polygonsএর উপর এই spoken tutorialএ আপনাদের স্বাগত
in tutorialএ আপনি ড্রতে curves এবং polygons edit করতে শিখব
এই tutorial জন্য আপনার libreoffice drawfor মৌলিক জ্ঞান থাকা উচিত যদি না থাকে প্রাসঙ্গিক tutorialfor জন্য দয়া করে এই website যান
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি
আমাদের রুটম্যাপ অঙ্কনটি আবার একবার খুলুন
পূর্বে আমরা curves এবং polygons আঁকা শিখেছি এখন জানা যাক কিভাবে তাদের edit করা যায়
school campusএর আকৃতি পরিবর্তন করা যাক
edit পয়েন্টস toolbar ব্যবহার করে we কাজ করা হবে
main menu থেকে click from view নির্বাচন from toolbars click from
edit পয়েন্টস toolbar প্রদর্শন করা হচ্ছে
এখন বহুভুজ school campus নির্বাচন করুন
edit পয়েন্টস tool bar পয়েন্টস icon click করুন
objectএ সবুজ selection হ্যান্ডেল নীল edit পয়েন্টস পরিবর্তন হয়ে যাবে এটি ইঙ্গিত করে আপনি edit পয়েন্টস mode রয়েছে
edit পয়েন্টস toolbarএর উপর insert পয়েন্টস icon click করুন
draw পৃষ্ঠায় যান cursor একটি যোগ চিহ্নa পরিণত হবে
যোগ চিন্হthe নতুন school campusএর বামদিকে বসান
বামmouse বোতাম টিপে রেখে drag দিকে টেনে আনুন বোতামটি ছেড়ে দিন আপনি একটি বিন্দু যোগ হয়েছে
এখন যোগ করা বিন্দুটিতে click করুন edit পয়েন্টস toolbarএর বিকল্পগুলি সক্রিয় হয়ে গেছে
click করুন symmetric ট্রানসিসন
বিন্দুটির পাশে ফুটকিওয়ালা নিয়ন্ত্রণ রেখা প্রদর্শিত হচ্ছে
campusএর আকৃতি পরিবর্তন করতে বাহিরের দিকে নিয়ন্ত্রণ রেখা টানা যাক আকৃতি পরিবর্তিত হয়েছে!
edit পয়েন্টস toolbar থেকে প্রস্থান করার জন্য পয়েন্টস এ click করুন
এখন campus ডান দিকে দীর্ঘতর করুন
বিশেষভাবে শুধুমাত্র উপরের ডানদিকের প্রান্ত বিন্দুটি সরানো যাক
school campus বহুভুজ নির্বাচন করুন
edit পয়েন্টস toolbar সক্ষম করা যাক
বস্তুটির উপর নীল edit পয়েন্টস প্রদর্শিত হছে এই বিন্দুটি নির্বাচন করা যাক
edit পয়েন্টস toolbarএর উপর move পয়েন্টস click করুন
দেখুন আপনার নির্বাচিত বিন্দুthe গাঢ় নীল হয়ে গেছে
এখন এই বিন্দুটি drag দিকে টানুন
আমরা grid ব্যবহার করে আমাদের প্রয়োজনমত বস্তু উপস্থাপন করতে পারি
আবার campus schoolwe আকৃতি পরিবর্তিত হয়েছে!
এই tutorial সাময়িকভাবে বন্ধ করে এই কাজটি করে নিন
একটি curve অঙ্কন করুন এবং edit পয়েন্টস toolbarএর সব বিকল্পগুলি ওতে প্রয়োগ করুন মনে রাখবেন edit পয়েন্টস toolbar আয়ত্ত করতে অনেক অনুশীলনের প্রয়োজন
সর্বশেষে আমাদের মানচিত্রে সমস্ত বস্তু দলবদ্ধ করা যাক keyboardএর ctrl + a keyদুটি একসাথে টিপুন এবং context menu জন্য ডানclick করুন
এখন group নির্বাচন করুন সমস্ত বস্তু এখন দলবদ্ধ হয়ে গেছে
মানচিত্র সম্পূর্ণ! এছাড়াও আপনি বাড়িগুলি রঙ করতে পারেন; lines ব্যবহার করে রাস্তা traffic signals এবং প্রয়োজনমত any যেকোন জিনিস যোগ করতে পারেন
এটি একটি নমুনা রঙ্গিন হয় রুটম্যাপ
আমরা tutorialএর শেষে এসে গেছি এই tutorialwe আমরা curves এবং polygons edit করতে শিখেছি
এখানে আপনার জন্য আর একটি কাজ রয়েছে এই slideএ দেখানো মানচিত্রthe তৈরি করুন
আপনার ভাল bandwidth না থাকলে আপনি the download করেও দেখতে পারেন
কথ্য tutorial প্রকল্পর the
অধিক বিবরণের জন্য যোগাযোগ @spokentutorial org তে ইমেল করুন
spoken tutorial টক্ to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি শিক্ষা দ্বারা উপর mhrd এর ন্যাশনাল mission সমর্থিত
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ পাওয়া যাবে
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়